একটা বড় লোহার গেট দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি লোহা রড রয়েসে ।

অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখতে পাচ্ছি।

নীচে সোটো সোটো সবুজ রঙের অনেকগুলি ঘাস দেখতে পাচ্ছি।

একটা বড়ো হসপিটাল দেখা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আছে।

দেওয়ালে কয়েকটা ছবি টাঙানো রয়েসে‌।

রাস্তায় একটা কালো রঙের বাইক দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখা যাচ্ছে।

আকাশটি সাদা রঙের দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় রুম আসে।

সাদা রঙের একটা বড় ব্ল্যাকবেড লক্ষ্য করা যাচ্ছে।

এখানে কয়েকটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

নীল রংয়ের একটি বালতি দেখতে পাচ্ছি।

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো বইয়ের দোকান আছে।

কাঠের একটা ব্রাঞ্চি লক্ষ করা যাচ্ছে।

কয়েকটা বাস দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছোবুজ রঙের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো ছোট ছোট সবুজ রংয়ের ঘাস হয়েছে।

এখানে একটা বড় দোকান আছে।

পাশের একটা আলমারি লক্ষ্য করা যাচ্ছে।

উপরে অনেকগুলি সাদা রঙের জ্বলন্ত ভাল্ব দেখা যাচ্ছে।

এখানে কয়েকটা বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো রুম আসে ।

উপরেও সিলিং য়ে দুটি সাদা রঙের ফ্যান দেখতে পাচ্ছি।

সোটো দুইটা সাবাগান দেখতে পাচ্ছি।

সোটো সোটো অনেকগুলি ফুলের গাস রয়েসে।

এখানে একটি ছোট নদী আসে।

ছোট বড়ো অনেকগুলি গাছ দেখতে পাচ্ছি।

জমিতে অনেকগুলি ধান গাছ লাগানো রয়েসে।

কয়েকটা বড় বড় লাইনের টাওয়ার দেখা যাচ্ছে।

এখানে একটা বড় শপিং মহল দেখতে পাচ্ছি।

এখানে একটা ছোট দোকান আছে।

দুজন মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটি ঘড়ি দেখা যাচ্ছে।